এবং সেখানে দুজন লোক মেশিনের মধ্যে কিছু জিনিস ঢালছে।

মেশিন রয়েছে এবং রুম -টি অনেক বড়ো হওয়ার জন্য সম্পূর্ণ ঘরের লাইট চকচক কর --

একটি মঞ্চেরদৃশ্য দেখানো হয়েছে যেখানে একজন লোক তার নিত্য প্রদর্শন করছে এবং নিচে কিছু টাকার পেট পাতা রয়েছে।

মঞ্চটি পিছনের দিকটি অন্ধকার এবং নিচের কিছু আলো দেখা যাচ্ছে।

একটি ঘরের ভিতরের দৃশ্য দেখানো হয়েছে।

এটি খোলা মাঠের মধ্যে দৃশ্য দেখানো হয়েছে। যেখানে কয়েকজন শিশু নিচে-এ বসে রয়েছে এবং একজন উম লোক তাদের কিছু বলছে।

এবং পিছনে একটি ইরিকশা রয়েছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে।

এবং তার সামনে দিয়ে কয়েক জন মানুষ চলা ফেরা করছে।

যার সামনে-এ অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে।

একটি দূর্গা-আ-আ মায়ের মূর্তির দৃশ্য দেখানো হয়েছে ।

এবং কয়েকজন ছেলে নিচে বসে ছবি তুল--

যেখানে কয়ে-এ-ক জন মানুষ বসে রয়েছে এ--

বসে বসে তাদের ছবি আঁকছে এবং টেবিলে কালার -ও রাখা রয়েছে।